এ চিত্রে একটি ঘড় দেখতে পাচ্ছি ঘড়ের দেওয়ালে একজনের ছবি টাঙানো রয়েছে এবং তাতে মাল্যদান করা রয়েছে এবং লেখা রয়েছে ফাউন্ডার্স ডে।